যে দোকান যেখানে দেখা যাচ্ছে যে উ সবজিওয়ালা বাঁধাকপি রয়েছে সবজি রয়েছে নানা রকমের সবজি রয়েছে কলা রয়েছে উমমমম ফল নানা রকম জিনিস রয়েছে তিনি বিক্রি করছে বসে।

এখানে দেখা যাচ্ছে যে-- এখানে একটা গাড়ি খালি করাচ্ছেন কিছু কিছু মজদুর আছে মজদুর আছে তারা তাদের কাজ করছেন।

দেখুন ম্যারেজ হল ই হবে।

এ উপর বসে তারা তাদের কিছু-উ একত্রে অনেকগুলি মহিলা তারা বসে একসাথে উম--